পরে রবীন্দ্রনাথ ঠাকুর উন্নিশো পাঁচ সালে বংগভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন হু তারপর তারপর উন্নিশো পনেরো সালে british সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন কিসের সুন্ বুঝতে পারলাম না আরেকবার বলো

আচ্ছা কিন্তু জানিস্ তো আহ রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধিটাকে ত্যা ত্যাগ করেন হু শুনেছিলাম কিন্তু ওটা কিসের জন্য আমার ঠিক জানা নেই কেন বোলো তো হম ত্যাগ করেন কারণ তোর হচ্ছে যে আহ উন্নিশো উন্নিশ সালে মনে হয় হ্যাঁ উন্নিশো উন্নিশ সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডে প্রতিবাদী তিনি এই নাইট উপাধি টাকে ত্যাগ করেন হু তারপর

আর কি বলবো বল আর কি জানবি আর কি লিখলে ভালো হয় এবার তুমি বোলো তাহলে হবে তুই এক কাজ কর আর তুই add করে দে ওর মধ্যে উম আহ কাব্যসাহিত্যের বৈশিষ্ঠ্য গুলো add করতে পারিস কাব্যসাহিত্যে মানে এ এ বুঝতে পারলাম না কাব্যসাহিত্যে মানে যে সাহিত্য গুলো রবীন্দ্রনাথ লিখেছে সেই সাহিত্য গুলো কিছু কিছু add করতে পারিস হ্যাঁ তাও করা যাবে যখন ওর তার biography লিখছি তখন তো লিখতেই হবে হ্যাঁ তুই ওগুলো লিখে দে তোর লেখ আহ যেমন আহ গীতি ধর্মীত গীতি ধর্মিতা গীতি ধর্মিতা হ্যাঁ হুম তারপর hello হ্যাঁ আর তোর দ্বারা আরও কিছু বলি হ্যাঁ এগুলো আমি তোকে এখন বলছি তুই কিন্তু fresh করে ভালো করে point point করে লিখে নিবি ঠিকআছে আমি তোকে এখন বলে যাচ্ছি হ্যাঁ তুমি বলছো note করছি তখন পরে সেটাকে ভালো করে লিখে নেবো হ্যাঁ কারণ আমার তো ওতো ঝরঝরে আর মনে নেই হুম তাতো থাকবে না কত দিন আগে করেছো বোলো তো হ্যাঁ আহ তোকে তো বললাম জন্ম কোথায় হয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে হচ্ছে আহ তার পিতার নাম বল তো তার পিতার নাম

হ্যাঁ জানতাম তার পিতা ছিলেন আহ তোর দেবেন্দ্রনাথ ঠাকুর হুম আমি দেখলাম তুমি জানো কি না আচ্ছা তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা ছিলেন আর মাতা ছিলেনা সারদা সুন্দরী দেবী হুম আমার জানাই ছিল বুঝলি

হম কি আর কি বলি বলতো ভাবতে ভাবতে বসে গেলা নাকি কি কি বলবা তা হ্যাঁ একটু ভেবে ভেবে তো বলতে হবে আমার তো অত মনে নাই না কবে থেকে বলেছি পড়েছি বলতো তাহলে আমাকে আগে থেকে বুলতে হতো যে এটার সম্পর্কে আমি জানবো কি ভাবে পরে লিয়ো

barrister হয়না barrister marrister র barrister বুঝিস না

মানে একটা high degree পাওয়ার জন্য ইংল্যান্ডএ গেছিলো আচ্ছা এবার বুঝলাম হু ইংল্যান্ড এ তিনি প্রথমে বায়োটিন এর একটি public school এ ভর্তি হয় তারপরে আহ university college লন্ডন

ভগ ভগবান কে ডেকে লাভ নাই আমি তো সেরকম জানিনা না সেজন্য তোমাকে জিজ্ঞেস করছে আর কি এবার তুমি বলব নাতো কে বলবে বোলো আচ্ছা

আচ্ছা বেশ এটাতে তোর আমি আহ প্রথম জীবন নিয়ে কথা বললাম আমি এবার শেষ জীবন নিয়ে বলি দেখ রবীন্দ্রনাথ এর শেষ দশক এর জীবনে এ রবীন্দ্রনাথ মোট পঞ্চাশটি গ্রন্থ প্রকাশিত করে পঞ্চাশটি হ্যাঁ পঞ্চাশটি

ও তো ও তো তোমার লিখতে শুরু করেছিল সতেরো বছর থেকে তাইনা

হুম আমি ও বুঝছি তুমি মৃত্যুর কথা বুলছো শেষের কথা বলছে আমি বলছি কিন্তু লিখতে লিখতে কবে থেকে শুরু করেছিল বলতো লিখতে শুরু করেছিল তোর কবিতা লিখতে শুরু করেছিল আট বছর বয়স থেকে

হ্যাঁ তার শেষ জীবনে সময়কার কাব্ব্যগ্রন্থের গুলির মধ্যে বিশেষ ভাবে উল্লেখ যোগ্য হচ্ছে উচ্চ শেষ শতক শ্যামলী ও

বুঝতেই পারলাম না আমি লিখবো কি শেষ শতক শ্যামলী

ও পত্রপুট হ্যাঁ এবা এবার বুঝতে পারলাম জীবনের এই এ এ দ্বারা জীবনের এই পর্বে সাহিত্যের নানা শাখায় পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ হুম বুঝলি

আহ তোর সেই পরীক্ষা নিরীক্ষা সফল হলো তার একাধিক গদ্য গীতিকা ও নিত্য নাট্য নিত্য নাট্য চিত্রঙ্গদা চিত্রঙ্গদা তারপরে চণ্ডালিকা তারপরে চার অধ্যায় এই পর্ব রচনা করেছিলেন হুম আচ্ছা চিত্রঙ্গদা নাটক তা দেখেছিস তো নাটক না নিত্য নাট্য নাটক আমি সেরকম দেখিনা তো নিত্য নাট্য মনে সেই নাচ এর মধ্যে নাটক type এর থাকেনা

তুই দেখেছিলি তুই অনেক ছোট ছিলি তুই এসেছিলি আমি আমি কাকিমা তুই গেছিলাম সবাই দেখতে দেখেছিলস তোর কিছু মনে থাকেনা হুম হবে হয়তো মানে খেয়াল পড়েনা হ্যাঁ তো এইগুলো করেছিল চিত্রনাট্য চিত্রাঙ্গদা খুব famous রে আরে এখন তো দেখতেই পাওয়া যায় না না হ্যাঁ এখন আর হয়না এখন সব modern যুগ হয়েগেছে না হুম তাহলে আগে সেই ছোটো বেলায় দেখেছি এখন তো আর দেখতে পায়না সেজন্য আর মনে পড়েনা তারপরে তোর জানিস তার শেষ চার বছর তিনি ধারাবাহিক শারীরিক অসুস্থতার সময় ছিল মানে রবীন্দ্রনাথের চারটে বছর খুব অসুস্থতার মধ্যে গিয়েছেন চার বছর কেন মানেই কোনো সমস্যা হয়েছিল নাকি

ও আচ্ছা এইরকম অবস্থা হয়েছিল উম নিয়ে ও ওর এখনও ঠিক হয়নি ওটা রবীন্দ্রনাথ ঠাকুর মরে গেছে ওই না না এখন না মানে যখন হয়েছিল তখন হ্যাঁ সেবা তোর যখন সেবা করার পর সেরে উঠলো সেরে উঠেছিল কিন্তু তারপরে উনিশশো চোদ্দ সালে অসুস্থ হওয়ার পর তিনি সেরে উঠতে পারেননি মানে তোর উনিশশো চোদ্দ সালে আবার অসুস্থ হয়ে পড়েছিল ওই অসুস্থটা আর ওনার ঠিক হয়নি

হ্যাঁ মৃত্যুর সাত দিন আগে পর্যন্ত রবীন্দ্রনাথ দৃষ্টি সিল ছিলেন মানে মানে মৃত্যুর আগে পর্যন্ত রবীন্দ্রনাথ কিন্তু লিখে গেছেন মানে মরার আগে অব্দি লিখছে ওঁ মানে সাত দিন আগে average ধরে এখন মরে যাবো আমি আমি কিছু লিখতে পারবো ঐরকম সাত দিন আগে অব্দিও সে কিন্তু লিখে গেছে হুম ওয়া আগেই পারতো আর এখন এখন কেও লিখবেনা না তারপরে তোর দীর্ঘ রোগ ভোগ এর পর উনিশো চোদ্দ সালে জোড়াসাঁকো বাসভবনেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর

নিয়ে তাহলে ওর ওর biogphy শেষ ওর biogphy মোটামোটি এটাতেই তুই যদি ইয়ে বানিয়ে বানিয়ে একটু ই করে করে লিখে নিতে পারিস তাহলেই হয়ে যাবে মানে যে যে গুলো point সেই গুলো point নেবো তো এটাও add করতে পারিস যে রবীন্দ্রনাথ ঠাকুর বারো বার বিশ্বভ্রমণ করেছিল কতবার বারো বারো বার হু তা তুমি যে যেগুলো বললে সেগুলো আমি আর একবার পরে ভালো করে আরো ভালো করে point point করে লিখে নেবো হ্যাঁ ভালো করে লিখে নিবি দেখবি এটাই হয়ে যাবে বেশি বোরো এখন জানিস তো সবাই ওতো কিছু দেখেনা এখন শুধু দেখে যে point গুলো দেখে ঠিক থাকে হচ্ছে কি না

শুধু point গুলো দেখে যে ঠিক ঠাক হচ্ছে কি না তার থেকে বেশি কিছু লাগেনা আরে এমনিতেই এখন ঠিক ঠাক খাতা ও দেখেনা না না খাতা ও ঠিক ঠাক দেখেনা আর আমাদের ও তো আগে কি করতো শুধু point গুলো প্রথম প্রথম দেখেনি তো অদ্ধেকটা শেষের প্রথম line টা শেষ এর line টা তাই check করে হুম কি করছো তা এখন হুম বুঝতে বুঝতে পারলাম না তোমার কথা আসে না শুনতে পাচ্ছিস হুম এবার পাচ্ছি বলো এই কাজ টাজ করবো তুই বললি আর দেখ রবীন্দ্রনাথ এর biography বলতে গেলে না শেষ হবেনা ওত কিছু লিখতে পারবি ওত লেখা যায়না না মানে লেখার মতো লিখতে হবে যাতে সবাই বলে না যেটুকুন লিখেছে সেটুকুন ভালো লিখেছে হ্যাঁ ঐরকম এটাতেও হয়ে যাবে বাস বাস তাহলেই তো হবে ওটাতেই হবে আর বেশি কিছু লিখতে হবেনা হুম ভালোই হলো তুমি বলে দিলা হ্যাঁ কিছু দরকার হলে আমাকে আবার জানাস আমি আবার বলে দেবো যতটা পারবো আমার ও তো এখন ওত মনে নাই হুম মনে না হলেও আমার জন্য আবার মনে করতে হবে বেশ ঠিকাছে আমি মনে করে নেবো নিয়ে তোকে বলে দেবো যেটাতে অসুবিধে হবে তুই আমাকে phone করিস হুম phone করতে করিস বলতে গেলে আবার খানিক পর করছি চিন্তা করিওনা আর আচ্ছা বেশ আবার বেশ ঠিক আছে তাই কর দেখি তুই আবার কালকে নিয়ে আমাকে বল বলতে বলিস আমাকে দেখতে হচ্ছে যে আমাকে আবার নতুন করে পড়াশোনা শুরু করতে হবে হুম আমি তো আমি তো ভাবছিলাম যে তোমার কাছে tuition যাবো আমি হুম এই তাহলে আমিই পাগল হয়ে যাবো

বেশ তুই point গুলো ঠিক ঠাক করে লিখে নে বুঝলি

বেশ

ঠিক আছে রাখলাম তাহলে হ্যাঁ tata

Tata hello

হ্যাঁ hello কার এটা? আরো কয়েকটি প্রশ্ন করে নিখিলের মনে হল, মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে ফুটপাথে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না সেটা আশ্চর্য নয় সে এক সঙ্গে পাহাড় প্রমাণ মালমশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির গলিটিতে ফুটপাথের এই বীভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ না-খেয়ে মরা, কী ও কেমন? কত কষ্ট হয় না খেতে মরতে খেয়ে মরতে, কী রকম কষ্ট? ক্ষুধার যাতনা বেশি, না মৃতুযন মৃত্যু মৃত্যুযন্ত্রণা বেশি ভয়ঙ্কর

জেনেশুনেও এতকাল চার বেলা করে খেয়েছি পেট ভরে যথেষ্ট relief work আহ হচ্ছে না লোকের অভাবে, আআরও এদিকে ভেবে পাই না কী করে সময় কাটাবে ধিক, শত ধিক আমাকে মৃত্যুঞ্জয়ের চোখ এ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে নিখিলের মনটাও খারাপ হয়ে যায় দেশের সমস্ত

ক্ষুধার, অন্নের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পুণ্য হয়ে থাকে, জীবনধারাকে অন্নে মানুষের দাবি জন্মাবে কিসে? রূঢ় বাস্তব নিয়ম কে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায় কিন্তু সেটা হয় অনিয়ম চিতার আগুনে যত কোটি মড়াই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল, ভালোভাবে ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে একস্থানে তীক্ষ্ণধার হা-হুঁতাশভরা মন্তব্য করা হয়েছে কদিন পরেই মাইনের তারিখ এল নিখিলকে প্রতিমাসে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয় money order এর form আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে তিনটি সাহায্য এবার পাঁচ টাকা করে কমিয়ে দেবে কি না মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি একটা কাজ করে দিতে হবে ভাই মৃত্যুঞ্জয় এক তাড়া note নিখিলের সামনে রাখল টাকাটা কোনো relief fund এ দিয়ে আসতে হবে

আমি কেন? আমি পারব না নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল সমস্ত মাইনেটা? হ্যাঁ বাড়িতে তোর ন-জন লোক। মাইনের টাকায় মাস চলে না। প্রতিমাসে ধার করছিস তা হোক আমায় কিছু একটা করতে হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না। এক বেলা খাওয়া ছাড়া ছেড়ে দিয়েছি আমার আর টুনুর মা এর একবেলার ভাত বিলিয়ে দি নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জ্বর হলে যেমন দেখায়, মৃত্যুঞ্জয়ের গোলগোল মুখখানা তেমনি থমথম করছে। ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন পনেরো কুড়ি দিন টিকতে পারবে

নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো যে relief চলছে তা শুধু একজনের বদলে আর একজনকে খাওয়ানো এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারল না, গলায় আটকে

সে শুধু বলল, ভুরিভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই আমি কেটেছেঁটে যতদূর সমসম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি বেঁচে থাকতে যতটুকু দরকার খাই এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমায় আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাব

এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হত, অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরত না তা সে অন্ন হাজার মাইল দূরেই থাক আর একত্রিশ তলা একত্রিশটা তালা লাগানো গুদামেই তুই পাগল নিখিল বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল তারপরে দিন দিন

ধারে ধারে সে ঘুরে ঘুরে বেড়ায় ডাস্টবিনের ধারে, গাছের নিচে খোলা ফুটপাথে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে ভোর চারটে থেকে যারা লাইন দিয়ে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বের করে অন্নপ্রার্থীর ভিড় দেখে প্রথম প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখন সেটা বন্ধ করে দিয়েছে সকলে এক কথাই বলে ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী করা শুনে বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই কোথা থেকে কীভাবে কেমন করে সব ওলটপালট হয়ে গেল তা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে দাঁড়াতে বলছি তখন থেকে hello hello hello

আমার বয়স মাত্র এগারো বছর আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমার গল্প লিখতে খুব ভালো লাগে গত এক সপ্তাহ ধরে কোন গল্প লেখা হয়নি ভাবছি কিছুদিনের মধ্যে একটা নতুন গল্প লিখব কিন্তু আহ কৃষ্ট গল্পের বিষয় কি হবে তা নিয়ে খুব চিন্তিত ছিলাম হঠাৎ আমাার মা বললেন যে আগামীকাল বর্ধমান বেড়াতে যাবো আমার খুব আনন্দ হলো ভাবলাম যে একদিকে বর্ধমান ভ্রমণ ও হবে অন্যদিকে গল্প লেখার অভিজ্ঞতাও পাবো রাতে উত্তেজনায় ঘুম হয় না সকাল ঠিক দশটা নাগাদ আমার আমরা ঘর থেকে রওনা হব এমন সময় হঠাৎ আমার দাদু এলেন দাদুকে যাওয়ার কথা বলা যায় না কারণ গত এক বছর তিনি আমাদের বাড়ি আসেননি শারীরিকভাবে অসুস্থ ছিলেন শেষে একটার সময় আমরা ঘর থেকে আমরা বাবার যাত্রা শুরু করলাম আমাদের পরিকল্পনা ছিল এই যে দশটার সময় বের হব সন্ধ্যার আগে পৌঁছে যাব কিন্তু অর্ধেক পথ এসেই মুষলধারে বৃষ্টি শুরু হল এমন বৃষ্টি যে এক মিটারের দূরের লোককেও দেখা যাচ্ছে না হঠাৎ আমার বাবা বললেন যে কে যেন আলো জ্বেলে আসছে কাছে আসতে দেখা গেল যে একটি বড় লরি তার তাকে অনেক ডাকা হল কিন্তু গাড়িটা যেমন করে এলো তেমন করে বৃষ্টি তখন একটু থেমেছে একটু দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে আমরা সকলে দরজায় ঠোকা মারতে লাগলাম ভেতর থেকে একটি টেকো লোক বেরিয়ে এলেন আমার বাবা জিজ্ঞেস করলেন যে মশাই আজ রাত কাটাবার জন্য কোন জায়গা হবে? তিনি বললেন আজ্ঞে হ্যাঁ হবে পাশের ঘরটিতে থাকতে পারেন আমি জিজ্ঞেস করলাম কাকু, রাত্রে খাবার কিছু আছে? তিনি বললেন